জলের বোতল আছে টেবিল -এর ওপরে।

দোকনাটা তো বেশ বড়।

জায়গা আছে বড় বড় জায়গা বড় জিনিস আছে বেশ সুন্দর জায়গায়। ফাঁকা লাইট --

সেখানে বেশ সুন্দর জায়গা রাতের ছবি বেশ ভালো লাগছে।

ঘাস আছে ছোট ছোট ঘাস যেখানে যেখানে জায়গাটা বেশ ভালোও ।

চারিদিকে ওপাশে বাড়ি আ দোতালা বাড়ি আছে।

ছাতা নিয়ে আছে দুটো মাইক আছে স্কুলটার সামনে।

বড় বিল্ডিং বিল্ডিং বাড়ি আছে চৌরাস্তার--

জেলা নিবন্ধ করে কার্য্যালয় মালদা বেশ সুন্দর জায়গা--